সিঁড়িটির পাশে শুকনো ডাল দেখা যাচ্ছে।

বাড়িটির উঠানে ছোট বাচ্চাদের খেলার অনেকগুলি বস্তু রাখা আসে।

এখানে জহুরীর দোকান দেখিতে পাইতেছি।

বিল্ডিংয়ের সামোনে বড় একটি গেট দেখা যাচ্ছে।

বেন্ডারের ফুড কার্টটিতে অনেকগুলি খাওয়ার বস্তু রাখা আসে।

দুকানটিতে একজন মহিলা মাস বিক্রি করিতেসেন।

দোকানটিতে অনেকগুলি চিংড়ি মাস দেখা যাচ্ছে।

এখানে একটি বড় রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

রেস্টুরেন্টের বিতরে লাইট জ্বালিয়ে রাখা আসে।

স্টেজের নীচে একজন লোক দাঁড়িয়ে আসেন।

স্টেইজের পিছনে একটি বাতি জ্বালিয়ে রাখা আসে।

চুলের ক্লিপগুলি লাল রঙ্গের দেখতে পাইতেসি।

মূর্তিটি সাদা রঙ্গের দেখা যাচ্চে।

ওয়ার্কশপের বাইরে বারান্দাটি সবুজ রং করা আছে।

ওয়ার্কশপের বাইরে একটি পোস্টার লাগানো আসে।

মন্দিরের মইধ্যে অনেকগুলি লোক বসে আছেন।

বিল্ডিংয়ের পাশে দুইটি গাড়ি রাখা আসে।

এখানে একটি স্কুটির শোরুম দেখিতে পাচ্ছি।

ও রুম -এর বিতরে সবুজ রঙ্গের একটি চেয়ার দ্যাখতে পাচ্চি।

কারটির পাশে একজন লোক গুজা অবস্থায় আছেন।

বাগানটিতে লাইট জ্বালিয়ে রাখা আসে।

গেটটিতে লালা রুলেল কলেজ লেখা আসে।

রুমটির ভিতরে কয়েকটি র-রয়াল এনফিল্ডের বাইক দেখা যাচ্ছে।

বিল্ডিংটি কমলা রঙ্গের রঙ করা আছে।

গাড়ির পাশে একটি বড় গাস দেখা যাচ্ছে।

পোস্টারটিতে লেখা আসে শর্মা অডিও ।

এহানে একটি নৌকা দেখিতে পাচ্ছি।

নৌকাটির সামোনে সূর্য্য দেখিতে পাচ্ছি।

দুকানের বাহিরে কতগুলো লেইসে র প্যাকেট জুলানো আসে।

গির্জা গরটি টিনের সাল দেওয়া আছে।

এখানে একটি ব্রিজ দেখিতে পাইতেছি।

এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বড় সবি দেখা যাচ্ছে।

এহানে একটি ফ্রিজের দুকান দেখা যাচ্ছে।

দোকানটির সামনে একটি স্ট্যান্ড ফ্যান দেখা যাচ্ছে।

টনটিতে অনেকগুলি ফ্রিজ রাখা আসে।